সাইকেল করে মানুষ যাচ্ছে লাইট জ্বলছে অন্ধকার আছে হালকা হালকা অন্ধকার হয়ে আছে।

ওটা কি উড়ছে আকাশটার মধ্যে ?

এইটা সেলুনের দোকান। বয়েজে সেলুনের দোকান। দোকনাদারটা দাঁড়িয়ে আছে কাস্টোমারটা ফোনে কথা বলছে চেয়ার এ বসে আছে।

উম সে তোয়লা গায়ে গায়ে উড়ে আছে লাইট জ্বলছে বা এ .সি. আছে সুন্দর লাগছে রুমটা দেখতে।

বাড়িটা আছে খাঁজ খাঁজ করে কাজ করানো আছে বাড়িটা বেশ সুন্দর দেখতে ।

এইখানে শপিং করা হয় অনেক কিছুই জিনিস আছে যাবতীয় ঘরের জিনিস ।